এখানে যে দেখি যে একটি-ই বিল্ডিং -এর রয়েছে যে বিল্ডিং টা সম্পূর্ণ ফাঁকা দেখতে পাচ্ছি আমরা--

আমরা টিনারের পরামর্শ নিয়ে আমরা এখানে বিয়াম করে থাকি--